এটা একটা জিমের ভেতরের ছবি যেখানে একটি ছেলে জিম করছে এবং আয়নাতেও দেখা যাচ্ছে যে আরো অনেক ছেলে জিম করছে আশেপাশে ।

এখানে-এ ছট পুজোর অনুষ্ঠান চলছে। পুকুরের ধারে অনেক মহিলা বাচ্চা অনেকে মিলে ছট পুজোর কাজ করছে। পুজো দিচ্ছে।

এবং পেছনে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে এটা একটা কোন স্কুল বা সংস্থার ছবি যার ভেতরেই পুরো জিনিসটা চলছে।

এটা সম্ কোনো একটা বাড়ি বা বিল্ডিং এর কন্সট্রাকশন চলছে যেখানে বাঁশ দিয়ে ছাদের ঢালাই করা কাঠামোটাকে সা সাপোর্ট দেয়া হয়েছে ।

এটা একটা পোল্ট্রি ফার্মের ছবি পোল্ট্রি ফার্মের কোন মানুষ দেখা যাচ্ছে না কিন্তু পোল্ট্রি ফার্মে অনেক-অ মুরগি দেখা যাচ্ছে।

এটা একটা বাইকের শো রুমে ভেতরে অফিসের ছবি অফিসের মধ্যে টেবিল রয়েছে তিনটি চেয়ার রয়েছে একটা নীল রঙের জলের বোতল দেখা যাচ্ছে।

একটা বাইকের ভেতরের শোরুম - এর ছবি যার ভেতরে বাইক গুলো দাঁড় করানো রয়েছে। পর পর পর সবকটা বাইক দাঁড় করানো সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা বোর্ড সাইনবোর্ড লেখা লাগানো। যেখানে একশো দশ --

এটি একটি আই.সি.আই.সি ব্যাঙ্ক এর এ.টি.এম কাউন্টার এর সামনে থেকে তোলা ছবি যার কাঁচের গেট টি হালকা খোলা রয়েছে।